ও তাই তো, এবার কি বলতো মানে তোর এই পুকুর গুলা তোর কই মাছ তো ফেলবো বলছি তা কই মাছে নাকি শুনেছি অন্য মাছ গুলাকে খেয়ে লেই না কই মাছকে খেয়ে লেই এরকম কিছু হয় না তো আবার? না না কই মাছে খাই না অন্য মাছে খায় বলতে গেলে ধর ওই যেটা ফাঙাস তারপর এ তুই যেটা বলছিস পোল্টি মাগুর ওই গুলোই খেয়ে লেই ওই মাছ গুলোন কে বুঝতে পারলি?

আরে loss কোথ থেকে হবে রে মাছ ফেলে loss কি হয় তুই যদি পঞ্চাশ টাকার মাছ ফেলি তো তোর বিক্রি করবি আহ দুশো টাকায় সেটা কি করে loss হবে রে এবার শুধু বিচ্যা ধরলে তো হবে না এবার দেখ কেনে তোর মাছ গুলা পুষছি মাছের খাবার-টাবার গুলা তোর ই করছি মানে ধর যোগান দিতে হচ্ছে তো ঐগুলাও তো ভাবতে হচ্ছে না টাকা তো খরচ হচ্ছে, মানে কি বলতো ঘরে তোর ছাগল থাকুক গরু থাকুক যাই থাকুক না কেনে খরচাটা তোর হবেই মানে এরকম একটা ব্যাপার বুঝলি তো? সে যদি তুও কথাটা খারাপ বলিস নি তবে কি বলতো তু যেটা বললাম কই মাছটা ফেলতে পারিস না হলে তো এখন তো শিঙি যেটা সে আমার উম আমাদের বাঙালিতে বা গ্রামে কই কি মাছ বলে ওটো শিঙি মাছটা কে কি বলে না একটা জিওল মাছ ওটা ফেলতে পারিস ওটাতে তো প্রচুর দাম রে হো আমিও তো শুনেছি যে জিওল মাছের দাম খুব তা জিওল মাছ যদি ফেলি তোর হবে? হ্যাঁরে ওই মাছ মরে না কেনে বলতো ওইতো কাদার মাছ বলে ঐগুলান কে তো তুই যদি জল আছে পুকুরে বলছিস তো ডিপে জল ভরিস তারপর তো ধর খাবার দিস ওষুধ পাতি দিস তালে তো তোর ভালোই তাড়াতাড়ি বেড়ে যাবে রে হো তা ঠিক বলেছিস করবো ইয়ে না হলে আর তোর গোরুর farm এ তুই যে আমাকে বুললি কদিন আগে তা farm এর ব্যাপারটা আমাকে কই দেখিয়ে দিলি না তো ওই যে দুধে সে বুললি না দুধগুলা তুই জোগাড় করবি নিয়ে তু তাহলে ই গুলা করিস সব জড়ো করবি পঞ্চাশ কিলো মতন তা আমি বুলি রেখেছি বুঝলি তো আমাদের গ্রামে আর কি তোর দশ বারো জনাকে বুলেছি যে দু কিলো করে দুধ লিবো এরকম করে বুলেছি ধর ও তাহলে আমি তোকে কি করবো বলতো number টা তোকে দিয়ে দিবো ঠিক আছে তু তাহলে একবার আমুল বা দু তিনটে company এর number দিয়ে দিবো ঠিক আছে দিয়ে তু phone করে একবার কথা বলে নিবি যে কেমন কি লাগবে না লাগবে ওদের কে আসতে বলবি তোদের location দেখে যাবে বুঝতে পারলি? ও হা তা বুলবো নাহলে কিন্তু তুই একটু কথা তঠা গুলা বুল দিতে পারবি না? হ্যাঁ তা আমি বলে দিবো তালে তুই তো দুধের ব্যাপারটা তু ধর দেখে নিস ঠিক আছে? হা আমিতো ধর গ্রামে বুলেছি কটা লোক কে তো বুললাম দশ কুড়ি টা মত লোককে বুলেছি দশ বারোটা লোককে তা ওরা বুলেছে যে ঠিক আছে দিব আমরা তো দিচ্ছি তো সে ওরা দোকানে দোকানে দিন বেলায় সে চা করে না ওই দোকানে তা ওরা জ টাকায় কিনবে বুলেছে আমি বুলেছি যে তার থেকে দু টাকা বেশি দিবো কিলো তে তো বলেছে ঠিক আছে তোমাকেই দিব এবার ধর বেশি বুললাম না তাই লই? সেটোই তো এটোও দেখ তো ধর আমি বলছি কথা ওদের সাথে যে দেখেন আমরা তো খুলবই guarantee তা আপনাদের কি কি লাগবে না লাগবে বলে দেন যাই মানে process আছে সেগুলো যদি বলে দেই তাহলে তোকে আমি বলে দিব ঠিক আছে? হো তো মানে process গুলা তোর কি কি রকম হতে পারে তোর কি জানা আছে একটু বল দে না জানা থাকলে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 আহ documents গুলো লাগবে তোর কি কি সেগুলো দিবে দুকানটা দেখবে এইসব বুঝতে পারলি? ও তাহলে মানে আমি বলতে দুকান বলতে আমি সেরকম কিছু করি নি রে সে আমাদের বাড়ির বাইরে যে চালাটো নাই? তো ওই চালাটোর টিনের ওইখানে আমি তোর তিরপল মিরপল দিয়ে আমি ঘেড়ে দিয়েছি ওই দোকানের মত সাজানছি বুঝলি? হ্যাঁ রে হ্যাঁ আরে দুধ তো থুয়া লাগে তু তো আর দুধ ওখানে রাখছিস না তোর ধর বারো তু time দিলি এগোরোটা আহ ধর গ্রামের লোকে তোকে দশটার সময় দুধ দিয়ে চলে গেল এবার ওরা তো এগারোটার সময় গাড়িতে করে নিয়ে চলে যাবে তালে তু ওর দোকান নিয়ে লাভ কি তা সেইটোই সেইটোই এবার মানে আমি তালে কি ধর বেশি কিছু করিও নি যে পরে ঢালাই ফালায় করতে গেলে খরচা তো অনেক হোন যাবে আর এমনিতে ধর টাকা ফাঁকা কম তো তার লিগে আরও ই করলাম বুঝলি?

ও মানে তু ধর বুলছি তো যে দেখতে আসবে তার লিগে আমি ভাবছি ধর হ্যাঁ দেখতে আসবে বলতে তোর সাথে agreement করে যাবে দেখো আমাদের এত কিছু তু যখন বলবি যে আমি পঞ্চাশ কেজি দুধ দিব তখন তো ও লোক পাঠাবে পঞ্চাশ কেজি আনার জন্য এবার তু যদি দুধ দিতে না পারিস সেই লিগে ওরা একটা agreement করবে যে পঞ্চাশ কেজি দুধ লাগবে তোকে বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ সেইটোই তা ভালো তার লিগে লই বল নাইলে দুধের যদি তোর ব্যাবসা টো ধর হুন যেতে লাগে মু দুধের তো farm খুলবো ভাবছি যদি খুলতে পারি এই income ও ভালো হতে লাগে তাহলে ধর আমাদের পরিবারে যে সমস্যা গুলা হচ্ছে সেই গুলা কমে যাবে তাই লই? সেই তু তোকে তো পয়সা ফাঁসাতে হচ্ছে না রে ওখানে company তো পয়সা দিচ্ছে ধর তো আমি তোকে দুধ দিচ্ছি ধর আমি একটা গ্রামের বাসিন্দা তা তোকে যে দুধ দিই তুই বললি আমাকে কি তুমি এক সপ্তাহের মধ্যে পয়সা লিবা না এক মাসের মধ্যে লিবা এবার আমি যদি বলি এক সপ্তাহের মধ্যে তালে company কে তো বলবি যে দেখেন এক সপ্তাহের মধ্যে আমাকে এমন লাগবে আর তু তো জানছিস যে company payment আগে দিয়ে দিবে হো মানে company ইর ব্যাপারটা আলাদা অত চাপের লই

ওর যেইখানে কম পাবি সেইখানে একটু দেখবি মানে ধর বেশি টাকা দিবে যেখানে দুধে বুঝলি তো? সেইটোই তারপর আবার দেখতে হবে service টা ভালো দিচ্ছে কিনা ধর তু বললি বারোটার সময় আসতে ও আসছে চারটার সময় তখন কি হবে বলতো দুধ পুধ খারাপ হোন যাবে তখন তোরই তো loss হবে সেই লিগে ধর ভালো company ইর সঙ্গে কথা বলতে হবে আমুল টোই ভালো বুঝলি?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 সেইটোই কেনে বলতো আমুল ধর চালু company যাকে বলে একবারে চালুর running company তালে ওরা যদি ধর খারাপ ব্যবহার করে বা খারাপ যদি মানে যাই করুক খারাপ তালে সে একটা নাম খারাপ হয়ে যাবে বুঝলি? সেইটোই সেইটোই নিয়ে তু তাহলে এখন কিসের কিসের ব্যাবসাগুলা করছি তু কিসের farm খুললি দুইটা নাকি? হ্যাঁ দুইটা ওই একটো হচ্ছে পোল্টির farm খুলেছি আর একটো হলো মুর ইয়ার ওই ছাগলের ও তা মানে গরুর টড়ুর তালে খুলিস নি নাকি? গরু খুলি নিই তবে গরু বাবা বলছিল আমি কটা গরু পুষবো মানে বাবা তো আর খাটতে পারছে না ধর চাষে হ্যাঁ দিয়ে বলছিল যে আমি চারটা গরু পুষবো একটা জমিতে ঘাস লাগিয়ে দিব দিয়ে ধর ওই ধর দুধ পুধ বিক্রি করব ও তা তু ওই ই গুলা কেনে করিস নি মানে জমিতে ওই সবজি টবজি চাষ গুলা করলেও তো পারতি সবজি টবজি আছে বুঝলি তো কিন্তু আমি তো খাঁটি বটে কিন্তু আমি তো ধর পড়াশোনা করতাম এবার চাষে নতুন এবার নতুন এ আর অত কি করে পারব বল ওয়াই ধর বাবার সাথে যায় যেয়ে টো বলে ওই টো করি বুঝলি? তা ওয়াই নাহলে বাবার সঙ্গে তুই করতি ধর মানে বাবাকে সোগাতি সবকিছু আর তু মানে কাজ করতি তাহলে তো হত

হু মানে আমি যেইটো বলছিলাম তু কি বলতো মানে তু যদি ধর ওই বাঁধাকপি ফুলকপি বেগুন উচ্ছে টুচ্ছে এইগুলা সব যদি লাগিয়ে লিতি

সেটোই তো তারপর তো এইতো ধর আমি এখানে firm করেছি তার পাশে মানে ধারে ধারে পিপে তারপর কলার গাছ লাগিয়ে দিয়েছি ধর দিয়ে ধর ওইগুলা ও বিক্রি হবে ওই ধার থেকেও কিছু হবে বুঝতে পারলি? ও তাহলে তুই নাকি মানে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

পেঁপে ও তালে পেঁপে মানে কলার পেঁপের গাছ টো লাগিয়ে লিয়েছিস পেঁপে গুলা বিক্রি করা হবে বল? হ্যাঁ কাঁচা পেঁপে এ তো ধর দাম প্রায় আছে বললেই হয় তারপর তো পাকে যখন তখন তো আরো দাম হয় সেই লিগে ধর প্রায় একশোটা পেঁপের গাছ আছে ধর একশোটা পেঁপের গাছ থেকে ধর আহ এক কুইন্টাল করে মাল উঠবে যখন মাল তো লাগবে তখন বুঝতে পারলি? হো সেইটোই সেইটোই মানে তু যেখান মানে পোল্টির farm করেছি হুঁ তা পোল্ট্রি গুলাকে তু কবার মানে খেতে দিস?

খাবারদাবার সকালে একবার দিই দুপুরে একবার দিই আর সন্ধ্যায় একবার দিই কিন্তু যা দিই ধর ওই খেতে পারেনা সারাদিনই খায় বুঝতে পারলি? তাই তো মানে ধর ওরা ওদের তাহলে সে গরুর যেমন তোর জাবর কাটে ওদের সেরকম মানে মুখ চলতেই থাকে নাকি? এ দেখ মুখ মানে গরুর মত না তবে হ্যাঁ ওরা খেতে টুকটাক করে খেতে থাকে ধর দৌড়াদৌড়ি করে জল খায় এই করে আহ এই করে কেটে যায় ওদের বুঝতে পারলি? হম হম হম সেইটোই সেইটোই তা ভালো তার লিগে লই বল মানে কি বলতো পল্টি টা তো ধর পুষতে পারলে না মরলে তো লাভ টো তো মেলা আছে আমি শুনেছি আর মরি গেলে loss তো দেখ সব ব্যবসাতেই আছে তাই লই? এবার সে দিক থেকে তোর ভালো তু যদি অত বড়ো farm খুললি সেখান থেকে আবার ছাগলের খুললি তু তো বুলছি আবার নাকি গরুরও খুলবি তা গরুর কবে খুলবি? সেইটি গরুর খুলবো বলতে ধর ওই চার পাঁচটা বাবাকে পুষে দিব মানে পুষে দিব বলতে একটা চালা করেছি বড়ো করে ওখানে থাকবে ধর বাবা দেখাশোনা করবে বাবাকে বললাম তোমাকে আর খাটতে হবে না তুমি গরুর দেখাশোনা করো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 সেইটি ভারত ধর হ্যাঁ বা তোর কৃষিপ্রধান দেশ ভারত হা মানে সবকিছু আমাদের ভারতে চাষ হয় সে বুলছিলো তারপরে তোর ওই আমাদের এইদিকে তো সব থেকে বেশি ধানই হয় নাকি? হ্যাঁ দেখ পশ্চিমবঙ্গে তো আমাদের ধানই হয় তার মধ্যে সবকিছুই চাষ হয় পশ্চিম বাঙালায় তবে মহারাষ্ট্রে আঙ্গুর তারপর নারায়ণপুরের কমলালেবু এই এই সব চাষ হয় হম হম সেইটোই আমাদের ধর কি বলতো আমরা যদি ভালো ভাবে তোর চাষবাস টো করতে পারি না তাহলে কিন্তু মানে আমাদের চাষবাস থেকে ভালো টাকা income হবে এবার কি বলতো মানে এখনকার time ঠাইমগুলা ধর এইরকম তো মানে আবহাওয়া টোই তো ভালো হয় না কখন পানি যিখন পানির সময় তখন পানি হয় না যখন রোদ এর সময় তখন রোদ হয় না তাই লই? সেইটো তো ওই লিগে তো ধর অবস্থা খারাপ তারপর ধর চাষবাসে তো হুন loss ই হুন গেছে ধর ধান লাগাতে তো এত খরচ যে ধান তো ধর বিঘাতে এখন ফলন হচ্ছে ধর ওই সাত সাত থেকে ছয় কুইন্টাল তালে ছয় থেকে সাত হাজার টাকা যদি বিক্রি করি ধান আমি দশ হাজার টাকাই ধরলাম তো এ এক বিঘা ধান পুঁততে ধর ডিপের জলই তো দু হাজার টাকা লাগছে ও তা তু সে ছোট ডিপ গুলা যে বসাইছিলি তা ও কেমন কি হচ্ছে চলছে মানুষে পানি টানি লিচ্ছে টাকা দেয় না নাকি? না না ধর আমি তো ওটা পোল্টির লিগে বসাইছি ধর পলটির firm এর লিগে plus আমার ঘর যদি ওখানে করি কোনদিন ধর তাইলে আর আমাকে motor বসাতে হবে না এটা বাসায় সবাই এখান থেকে হবে ও মানে তু তাহলে পাশের ওই জমি টমি গুলাতে তালে পানি ভরার লিগে দিস না নাকি? না না ওগুলো আমি কেবল নিজে tank ই করে নিয়েছি ওপরে ধর ওই tank ই তে ভরে নি তারপর ধর আহ ওই জলই pipeline করা আছে পোল্টির farm home এ চলে যায় দিয়ে ধর কলটা মুখটা খুলেই জল গুলা ভরে দেয় আমাদের ছোট ছেলা পেলাগুলো আছে সব ভাইপো গুলো ওদেরকে বলি ভরে দেয় ও তালে মানে লোকটোক তাহলে রাখিস নি নাকি? না না লোক রাখিনি দেখ লোক রেখে তো বেকার আবার আমু যদি একটা লোক রাখি তালে প্রায় ওকে মাসে ছ হাজার থেকে সাত হাজার টাকা লাগবে তাই লই?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

ঠাকুর বাবা আছে এখনো বেঁচে ঠাকুর বাবা এখনো কাজ করতে পারে তারপর ধর এই আমার বাবা আছে তারপর মা ও ধর এক আধটুকু পারে ধর ওই খাবারটাবার গুলো তো দিতে পারবে উম হম সেইটোই এবার কি বলতো তু যে এখানে পোল্টির farm টা খুলেছি ওইখানে যদি আসতে আসতে এবার ধর একদিনে তো হবে না টাকা ফাকা যদি জমেন তু একটো বাড়িগুলা কর লিতে পারিস তাহলে তো life set তাই লই? ওইটি তো ওই আমারও কি বলবো লক্ষ্য রে ওইখানে ধর আমি তারপর ধর আমার একটা বাড়ির জায়গা আছে রাস্তার ধারে বুঝলি ওই ওখানে একটা দোকান করবো ছোট খাটো দিয়ে wife নিয়ে আস্তে আস্তে বাড়ি করবো বুঝতে পারলি?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

হবে হবে দেখ একটো থেকে দুইটা দুইটা থেকে তিনটা এরকম করে ভাবছি তালে এবার আস্তে আস্তে তো হচ্ছে এবার বাড়িটোই হবে এবার একদিনে তো হবে না তাই লই?

আগে দোকানটো করবো ধর দিয়ে ওখানে টুকটাক করে চালাবো plus কাম চলবে ওই ধর দু বছর চালালে যাই কিছু জমবে দিয়ে বাড়িটো বুঝতে পারলি?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 তাহলে তু মানে তোর বাড়িতে তু বুলছি যে ওই চালার মতন করেছি গরু রাখার লিগে তা চালাটো তো করতে মানে কটাকার মতন লাগলো তোর? এই ধর বাঁশে ধর আমাদের এপারে তো বাঁশের যা দাম বুঝলি এখন তো আর বাঁশ কিনা লই এত্ত্ব দাম বাঁশের একশো টাকা piece বুঝলি? ও হো তো তারমানে কয় টাকার মতন তাও হলো তোর খরচা? দেখ মিস্তিরি পিস্তিরি ধরে এখন তো তারপর সবকিছু ধরে খড়ের চালা করেছি ধর এখন দিয়ে সবই ধরে প্রায় ধর মোটামোটি দশ হাজার টাকা ধর ও মানে তাহলে ধর বেশ হোনছে খরচা আমারও ওই রকমই হোনছে ধর আমারও অত হয়নি কেনে বলতো আমার তো চালা ছিল তিরপাল মীরপাল কিনি তো দু তিন হাজার টাকায় হুন গেল্ছে আমার বুঝলি? হ্যাঁ এটা ধর আমার চালাটা একটু নিচে ছিল হ্যাঁ ওখানে খানি মাটি ভরতে হোনছে আমাকে এবার ধরে tractor এ মাটি ভরলে তো ওরা তো পয়সা নেবে ওরা ধর তিনশো টাকা না চারশো টাকা গাড়ি দিয়ে ধর ওখানেই তিন হাজার টাকার মাটি লেগেছে বুঝলি? হম হম বুঝলাম এবার দেখ সব কিছু আস্তে আস্তে হবে তার লিগে লই এবার হু তু যেগুলা ভেবেছি অনেক ভালো ভেবেছি তা ঠিক আছে তাহলে চল মেলা কথা বুললাম আর দেখিস ভালোন ব্যবসাটা চালা নাকি? ঠিক আছে phone করিস হ্যাঁ? হু করবো তাহলে রাখলাম তাহলে হ্যাঁ?

অনেকই তো আছে তবে আঃ I think অক্ষয় কুমার আমার best লাগে এখনো পর্যন্ত, তোমার কে? হ্যাঁ সত্যি অক্ষয় কুমার মানে ভীষণ,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

জন্মগ্রহণ করেছিলেন তারপর হয়তো নিশ্চই মুম্বাই তে চলে এসেছে কারণ মুম্বাই এই তো সব film এর জন্য আসে সাধারণত, বলতে পারবো না, কত superhit বই আছে তাই না? হ্যাঁ, ওই বেবি, হেরা ফেরি, খিলাড়ি কা খিলাড়ি এছাড়াও তো ভাগাম ভাগ, ভুল-ভুলাইয়ার মতো অনেক ভালো বড়ো ধরণের বই গুলোতো বেশ রয়েছে, এছাড়া সলমান খান ও তো বেশ, আমাদের এই film জগতের কিন্তু অনেক বড়ো একটা অভিনেতা, এবং, হ্যাঁ হম সালমান খান ই তো এখন industry তে চলছে। হম সে তো ইন্দোর এ জন্মগ্রহণ করেছিল মানে ইন্দোর এ আর কি ছোটো থেকে বড়ো হয়ে এবং সেখান থেকে এখানে এসেছিলো। আর হৃতিক রোশান কে কেমন লাগতো? আমি তো ছোটবেলায় বিশাল বড়ো ফ্যান ছিলাম ওর dance এখনো আছি, ভীষণ ভালো dance করে।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 এবং শেষ্ঠ পুরুষ অভিনেতা হিসাবে কিন্তু পুরস্কার জিতেছিল সেই বার জানো কি? হ্যাঁ বই টা তো আমার ভীষণ পছন্দের একটা বই, আমি তো খুব দেখেছি, অনেক বার দেখা হয়েছে আমার বইটা । আর টাইগার শরফ কে কেমন লাগে? হ্যাঁ, রণভীর সিং-কে তো খুবই ভালো লাগে, ওর dressing গুলো এমন সুন্দর সুন্দর dress পরে আর হচ্ছে কি বলে,

হ্যাঁ এছাড়া ও ভারুন ধাওয়ান ও কিন্তু ভালোই কাজ করছে তাই না? হ্যাঁ এখনো পযন্ত অনেক হিন্দি ছবিতে কাজ করে ফেলেছে আর ওই করণ জোহর ওই স্টুডেন্ট অফ দা ইয়ার তো ভালোই, মানে ভালো ভাবেই launch করেছে ওকে, আর ভালোই বেশ famous হয়ে গেলো। তবে এদের থেকে অমিতাভ বচ্চন কিন্তু অনেকটাই আর কি আঃ বেশি কিং বদন্তি বলে আমার মনে হয় এই জগতে, তাই না হ্যাঁ উনি তো মানে সকলের বাবা আর কি যাকে বলে। তার ভাই এর নাম জানো, তার মানে তার ভাই ভাই কে চেনো কি? ও কিন্তু এই film জগতে খুব একটা achieve নয় তাই জন্য হয় তো চিনি না ভাই এর নাম থাম অটো জানি না, ওর ভাই এর নাম হচ্ছে অজিত আর কি তিনি ওই উত্তরপ্রদেশ এ তার পড়াশোনা করছিলো এবং তারপরে বোম্বে চলে এসেছিলো তবে এই film জগতে কিন্তু তার সেই রকম কোনো একটা নামডাক নেই।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

হ্যাঁ, ওটাই তো বলছি আমি ওই বই তাই দেখে, আমি ওকে চিনতে পেরেছি খুব hit করেছিল ওটা, হ্যাঁ, তারপর, আয়ুষ্মান খুরানা কে তোমার কেমন লাগে, সেও তো বেশ ভালো গায়ক এবং ভালো জনপ্রিয় অভিনেতা হয়েছে এখন এবং host ও করে খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর করে, হ্যাঁ ও আগে জানো, একটা জনপ্রিয় রেডিও জকি ছিল, ভীষণ ভালো ভীষণ ভালো একটা character আমার তো এই আয়ুষ্মান খুরানা, এই তারপর আরেক জন কে আছে বোলো না, নাম টা মনে পড়ছে না পরে বলবো। তো এদেরকে, অভিনয় গুলো আমার খুব ভালো লাগে, ছোটো চরিত্র এর অভিনয় থেকেই কিন্তু এদের শুরু করেছে হ্যাঁ ঠিক বলেছো, ওই অরুণা ইরানি কে তুমি কি চেনো? অরুণা ইরানি, খুব common uncommon একটা নাম, আমি খুব একটা বেশি শুনি নি তবে, কিছু ক্ষেত্রে হয়তো জানি, ও না না আমি এই নাম টা মনে হয়তো দেখলে চিনবো, কি বলতো নাম শুনে আমি ঠিক চিনতে পারছি না কে?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 আর ওই চরিত্রে মানে আরজা নাম ছিল, ওই চরিত্রে~চরিত্র টাতে এবং খুব ভালো আর কি ফলাফল ও হয়েছিল, সেই movie টাই এছাড়াও তো ওই ফরজ, উপকার। এই সব আর কি বই তে কাজ করেছে, এবং খুব ছোট থেকেই ও কাজ করতো। ওও আচ্ছা আচ্ছা, না ঠিক ওতো টাও ওনাকে চিনি না, আচ্ছা আনুপম খের কে কেমন লাগে? ভালোই লাগে তবে সেই সম্পর্কে আর কি, ওর সম্পর্কে বেশি কিছু জানি না, তবে ওর একটা মনে movie হয়তো দেখেছি ওই হোটেল মুম্বাই বলে দু-হাজার আঠেরো সালে যে বইটা বেরোলো ওখানে একবার দেখে ছিলাম তবে ওর সেই রকম ভাবে বই দেখা হয় নি। হ্যাঁ, ওনার তো আবার কিরান খের এর সাথে বিয়ে ও হয়েছে এবং একটি সন্তান ও আছে, ও আচ্ছা ও আচ্ছা তুমি অনিল কাপুর সম্পর্কে কি জানো? অনিল কাপুরের তো movie দেখেই ছি, আঃ ওই কি ওনার মা এর নাম বোধাই সুচিত্রা কাপুর ছিল আর বড়ো ভাই আছে বনি, বোন আছে রিনা, ছোটো ভাই আছে সঞ্জয়।

হ্যাঁ, ঠিকই বলেছো, আর অমরেশ পুরীর তো কোনো কোথায় নেই, মানে বলিউড এ সিনেমার নায়ক হতে চেয়ে ছিল, সেই উনিশ চুয়ান্ন সাল থেকে এবং ব্যর্থ ও হয়েছিল। ব্যর্থ হওয়ার পরে mr puri ভারতীয় সিনেমার শেষ ইতিহাস সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বাসযোগ্য খলনায়ক হয়ে উঠে ছিল আর ওই character টা তার জন্যই আর কি তৈরী মনে হোত এখন তো খুব, ভালো আর কি জায়গা করে নিয়েছে, এবং হ্যাঁ আসলে আমরা তো ছোট, ভালো ভূমিকা তৈরী করেছিল, হ্যাঁ আমরা তো ছোট বেলায় ভয় ও পেতাম রীতি মতো ওনাকে দেখে। ঠিক বলেছ, আচ্ছা ভারতভূসুন এর কথা কি কিছু জানো? ভারতভূসুন টা কে বলতো ঠিক মনে পড়ছে না, ভারতভূসুন টা হচ্ছে যে ওর ওই movie টা কে দেখেছিলে গেটওয়ে অফ ইন্ডিয়া খুব পুরনো একটা movie কিন্তু। গেটওয়ে অফ ইন্ডিয়া তারপর মির্জা গ্যালি শ্রী চৈতন্য মহাপ্রভু এই বই গুলো খুব পুরানো বই কিন্তু উনি খুব সুপরিচিত একজন অভিনেতা এবং উনি লেখা লেখি করতে খুব ভালো বাসতেন এবং লেখক ও ছিলেন।

আসলে কি বলতো, আমরা ওতো পুরানো বই দেখি না, পুরানো বই তো ওতো ভালো লাগে না, কিন্তু অনেক ভালো ভালো মুভি hit hit movie আছে বাবা ওরা তো খুব পছন্দ করে, আমরা তো পুরানো বই দেখি নি, আর কি ওই জন্য ওই সব নাম গুলো ঠিক জানা নেই। চাংকি পান্ডে আচ্ছা হম বেশ লাগে, ভালোই অভিনয় করে তুমি বলো দীপিকা পাড়ুকোন আর ডিম্পল কপাডিয়ার মধ্যে তোমাকে option দিলে তুমি কাকে best বলবে? তাহলে তো আমি দীপিকা পাড়ুকোন কেই বলবো কারণ আমি ওর বিশাল বোরো ফ্যান ভীষণ ভালো লাগে ওকে আর একটা বিশেষত অভিনেত্রী থেকে তো অভিনেত্রী থেকে তো বেশি ওর ওকে মডেল হিসাবে আমরা ভীষণ ভালো লাগে। আচ্ছা আমরাও ভালো লাগে তবে দীপিকার ছোট বোন কে চেনো? হ্যাঁ অনিশা নাম নামে একটা ছোট বোন রয়েছে, ও কিন্তু film জগতে সেই রকম নেই, তবে ওকে আমার বেশ ভালো লাগে।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

আর অভিনয় করতো খুব ভালো আর কি, চেয়েছিল আর সক্ষম ও হয়েছে এবং সমান্তরাল যে সিনেমা টা, new indian সিনেমায় তার প্রধান অবদান ছিল মানে, সমান্তরাল সিনেমা তে খুব ভালো acting করেছিল। তবে খুব একটা বেশি খ্যাতি নেই, তারজন্য হয়তো আমরা অনেক সময় চোখে পরে না, কিন্তু এরা ও কিন্তু খুব ভালো অভিনেতা, আচ্ছা, ফেরশ খানকে তোমার কেমন লাগে, ফেরশ খান আ,

ফেরশ খান টা হচ্ছে হম কি বলতো ওর কোনো বই এর নামথাম বলতে পারবে, তাহলে হয় চিনবো, নাহলে চিনবো না সেই রকম, ওর বই এর নাম আ দাড়াও আছে অনেক বই ই আছে তবে মনে তো সেই ভাবে পড়ছে না তবে উনি খুব ভালো একজন অভিনেতা বুঝেছো । এবং তার golden pumps. তার একটা চলচিত্র আর কি নির্মাণ করতে সে আর কি সাহায্য করেছিল, সেই রকম ভাবে খুব একটা জনপ্রিয় যে তাও নয়, আচ্ছা গুরু দত্ত কে তো চেনো নিশ্চই?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 এই যে গুরু দত্ত বলে যে, আহ আমি চিনি actor এর নাম টা কথা টা বললাম তিনি কিন্তু বাণিজ্যিক যে ভারতীয় সিনেমার যে গুলো হয়, সে গুলো কিন্তু তে খুব ভালো acting করে একজন। জায়গা করে নিয়েছিল, এবং সে হয়তো খুব কম ই তোমার বই করে ছিল, কিন্তু তবু ও যে কোটা করেছিল খুব ভালো জায়গা করে নিয়েছিল, সেই সময়। এখন অবশই অনেক হয়তো actor রাই বেঁচে নেই. কিন্তু তারা কিন্তু এই জগতে অনেক ভালো ভালো জায়গা তৈরী করেই গেছে তাই না?

Hello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 এই তো ভালো আছি। কে বলছো আমি বুঝতে পারলাম না? তোমার নামটা একটু বলবে?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 আহ মনে পড়ছে না। কারণ problem এটা যে আমাকে এমনিতে কেউ কল করলো না তো। তাই জন্য আহ আওয়াজটা বুঝতে পারছি না। একটু বলবি?

সুস্মিতা বলছি। ও সুস্মিতা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কেমন আছিস? কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস?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

Hello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

ওহ আমিওতো তাই। এই যে উম lockdown এর lockdown এ যে আমার বন্ধ হয়ে গেলো কাজ টা, হম হম তারপর আহ lockdown এ আমি tuition পড়াতে তারপর শুরু করে দিয়েছিলাম। হম বাড়িতে এক দুটো tuition হলো। আচ্ছা সেটা পড়াচ্ছিলাম কিন্তু lockdown এর পর আবার যখন খুঁজ~ খুঁজছিলাম job হম হম কোথাও কিছু পাচ্ছিলাম না কাজই নেই মনে হচ্ছে। আহ আর যে সব কাজ পাচ্ছি বলিসনা এগুলো ওই এর কাজ, কল center এগুলো কে করবে? তারপর একটা পেয়েও ছিলাম জানিস? হম হম এই ছ তারিখে interview ছিল interview crack করলাম। হম তারপরে উম মানে ওখানে বলছে যে ওখানে training দিয়েছিলো। বলেছিলো পাঁচ হাজার টাকার training দেয়াও হবে। আচ্ছা তিন দিনের training ঠিকাছে? হম হম এবার training এর পর, তোমাকে ব্যাঙ্কে চাকরি দেওয়া যাবে।

হ্যাঁ এবার তখন তো কিছু আর পাচ্ছিনা তখন আর মাথা কাজ করেনি যে তিন দিনে কি ব~ ব্যাঙ্কের চাকরি পাবো? আহ আমি কি করেছি? চলে গেছি। হম এক একটু চেষ্টা করা যাক আরকি। তারপর গিয়ে ওখানে তিন দিন মানে তিন দিন একটু knowledge দিয়েছে। মানে তোর আহ